এরকম আয়োজন করা হয়ে থাকে এবং সামনে দর্শকদের বসার সিট দেওয়া থাকে।

আন্ডার কন্সট্রাকশন বিল্ডিং যেখানে ভিত তৈরী করা হচ্ছে। রাজমিস্ত্রিরা এখানে ভিত তৈরী করছে।

এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং -এর ছবি | যেখানে এক দু কামরার অনেকগুলো ঘর আছে এবং বিল্ডিং -টিও যথেষ্ট বড়ো।

যারা প্রাইভেট কারস নিয়ে আসে সাধারণত তাদের জন্যে পার্কিং লট যথেষ্ট সুবিধাজনক কারণ তাদের গাড়ি পার্ক করে কোথাও যেতে হয়।

এটা শিখে গেলে যথেষ্ট মন এবং বডি স্টিফ হয়ে যায় বিভিন্ন জায়গায় শেখানো--